রুম এর সাইড এ বড় এ.সি. লাগা আছে ওর সাইড এ সাইড এ ঘাড় বোনা আছে।

এই চিত্রটা একটা মিষ্টি দোকানের বটে | এখানে একটা--

অর সাইড -এ সাইড -এ এরকম ছোট ছোট গাছ দেখা যাচ্ছে আ বসবার জন্য ।

এখানে অনেক লোক বসে আছে কেউ লোক দাঁড়ায় আছে। এই ভ্যান -টা সাদা রঙের আছে।

এখানে এটার পাঁচির ঘরাই দিয়েছে সাইড -এ একটা গাড়ি রাখা আছে ওর সাইড -এ সাইড -এ অনেক গাছ আছে।

চশমা পরে ফটো তুলছে ও সাইড -এ সাইড -এ অনেক লোক আছে।

কম্পিটিশন -এর জন্য অনেক কিতাব পাওয়া যায় | এখানে হিন্দি ইংলিশ গ্রামার --